হুম হুম, হুম তা কিন্তু, তা করা দরকার আর তা করাও উচিৎ ঠিকই আছে আমাদের এখানে আমাদের এখানেও শুরু হবে আমাদের এখানে এইযে বিভিন্ন NGO থেকে যে সমস্ত সংস্থা গুলো আছে, মানে ধরে রাখো যে যেগুলো সমাজ সেবিক আরকি সংস্থা তো তারা কিন্তু উম এই বৃক্ষ রোপণ কিন্তু করে বা তাদের, আহ সব লোকজনদের কে একত্রিত করে volunteer দের কে ডেকে আহ মোটামটি একটা উম অনেকটা লোকজন নিয়ে ওরা কিন্তু বৃক্ষরোপণ করে,

গাছ কীভাবে লাগাতে হবে বা কোন গাছ লাগালে ভালো বা কোন গাছে বেশি oxygen এর পরিমান আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু করায়। হ্যাঁ ঠিকই বলেছো দেখো পরিবেষ সংরক্ষণ করতে গেলে কিন্তু বৃক্ষ রোপণ টা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় বা দরকার তো আমার মতে বলে বৃক্ষ শুধু মানে রোপণ করলে হয়না তাকে ঠিক মতোভাবে যত্ন করতে হবে তার একটু সেবা, বা যেগুলো ধরো প্রয়োজনীয় সেগুলো সমস্ত বিষয়ে করতে হবে আর এটার দিকেও নজর রাখতে হবে যে নতুন চারা গাছ যে লাগাচ্ছো ঠিকআছে এবং তার যে পরিচর্যা করা সেটা কিন্তু প্রথম থেকে করতে হবে আবার, দেখা গেলো যে দেখা গেলো কীট পতঙ্গের যে আক্রমন থেকে কিন্তু বৃক্ষ মানে বৃক্ষকে রক্ষা করতে হবে তার জন্য প্রয়োজনীয় সেগুলো দিতে হবে আবার ধরো গাছের গোড়াতে গোড়াতে কিছু কিছু আহ সার, দিতে হবে যেমন গোবর সার জৈব সার যেগুলো ওগুলো দিতে হয় ওতে কী হবে বৃক্ষ রোপণের মানে বৃক্ষ যে আহ প্রয়জনের ভেতোরে যে বড় হওয়ার যে grow টা থাকে সেটা সেটা কি হয় তাড়াতাড়ি এসে হয়,

মানে মানুষ বলতে সেই গাছটা কে লালন পালন করিয়ে বড় করানো বা নতুন ফল আনা এটাও একটা উম বড় বিষয় কারন সবাই তো সব কাজে অভিজ্ঞ নয়, আহ সবাই তো সব কাজের জন্য আহ কাজ পারেনা এই সমস্ত কাজগুলো তো যারা আছে আমাদের বেসেসজ্ঞরা আবার যারা আছেন আমাদের আবার এই গাছ পালা নিয়ে যারা হয়তো, মানে ভালো পারে বা ভালো পারদর্সি তাদের সঙ্গে নিয়ে বা তাদের সঙ্গে সাথে রেখে আমাদের সবাইকে জাগ্রুত করতে হবে, একদমই তাই কিন্তু জানোতো এই অরণ্যের যে বিষয়টা বা গাছ মানুষের যে জীবন বা জীবিকার একটা কিন্তু মানে ভালো একটা সংযোগ গড়ে উঠেছে মানে বৃক্ষ রোপণের পাশাপাশি কিন্তু, মানুষকে যেমন অনেককিছু প্রদানও করে তেমনি ধরো তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েও থাকি তার জন্য ধরো বৃক্ষ রোপণটা কিন্তু আমাদের অত্যন্ত কিনত জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা ঠিকই কারন দেখতে গেলে যে গাছ শুধু গাছ নয় মানে গাছ তো oxygen থেকে ছায়া থেকে বা আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহন করা থেকে সব কিছুই করে, তারপরে ধরে ফলের গাছ বলো বা ফুলের গাছ বলো এগুলো তো সমাজের বিভিন্ন উপাদান দেয় মানে এক কথায় অনেক রকম গাছ আছে যেগুলো ফল,

আহ গাছ দিয়ে হয়তো কাঠের আসবাব পত্র জিনিস তৈরি হয় furniture দিক থেকে আহ দরজা জানলার দিক থেকে এই সমস্ত কাজগুলো কিন্তু হয় আর শুধু যে এই সমস্ত হয় তাও না, আবারও অনেক কিছু হয় যেমন গাছ থেকে হয়তো আহ paper তৈরি হয় আমাদের কগজ পত্রের যা আমাদের সি সমস্ত জিনিস গুলো আছে তো গাছ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই লাগে যেমন chair table এই সমস্ত গুলো যেমন কাঠের আহ আগের দিনে দেখা যেত এখন একটু কমই দেখা যায় তবে আহ যায় পুরনো আহ আমরা দেখেছি যে পুরনো দাদু দিদা রা,

সব plastic এর জিনিস চলে আসছে তো আসতে আসতে কাঠের জিনিস গুলো হারাতে শুরু করেছে কিন্তু দেখা যায় এখনও, সেটাই, আমরা হচ্ছে বৃক্ষ রোপণ যে অভিজানটা আমরা করছি হ্যাঁ তো ওটা একটু জোর তাল মানে জোর দিয়েই করছি যেমন ধরো বৃক্ষ যে অনিবার্য পরিমাপে হার থেকে রেহাই পেতে প্রত্যেক, বছরই কিন্তু বৃক্ষ রোপণ অভিজান কিন্তু চলে আসছে সুতরাং আমরা ঠিক করেছি যেসব গাছ লাগাবো যেমন তোমার সেগুন তারপর আম জাম তারপরে তোমার পিয়ারা, জামরুল, প্রভৃতি জাতের যে বৃক্ষের চাড়া গুলো সরকারের nursery থেকে রোপণের জন্য সাহায্য করা হয় আর আআদের হচ্ছে প্রত্যেকটি বৃক্ষ নির্ধারণের পূর্বে বা বদলে কমপক্ষে চারটি করে রোপণ করা হয় সর্বত্রে সেগুলো পালন করা, এটা কিন্তু আমরা সবাইকে বোঝাবো বা তাদেরকে এরকমভাবে সাহায্য করা একটা উদ্যোগ নিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা কিন্তু ঠিক আর হম অবশ্যই এটা বোঝানো দরকার বোঝানো উচিৎ আর আমাদের সকলকে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করা উচিৎ কারন আহ দেখতে গেলে আমরাতো নয় আমরা আমাদের আহ পরের প্রজন্ম যারা আসছে বা আসবে তাদেরও একটা ভবিষ্যৎ আছে আসতে আসতে আমরা যদি গাছপালা গুলো কেটে ফেলি বা গাছ যদি না লাগাই, তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে climate control মানে ধরে রাখুন যে গরমটা হচ্ছে বা ধরো যে এইযে বৃষ্টি কম হচ্ছে বা উম ধরে রাখো যে তোমার, এই শীতের আভাস টা আসতে আসতে কমে যাচ্ছে চলে যাচ্ছে তো এইসব কারনেই কিন্তু মানে এইসব জিনিস গুলো কিন্তু গাছের ওপর অনেকটা depend করে মানে গাছের ওপর আহ মানে একটা eco system তৈরি হয়ে আছে আমাদের দেখতে গেলে, কারন গাছপালা যদি আমরা আসতে আসতে কাটতে শুরু করি তাহলে পৃথিবীতে গরমের আহ একটা আবির্ভুতটা বেশি হবে গরমটা একটু বেশি পরিমানে আহ একটু তৈরি হবে আরকি। কিন্তু সেসব গরম গুলোকে ঠাণ্ডা রাখার জন্য গাছের আহ কি দরকার। একদমই তাই বৃক্ষরোপণ মানেই কিন্তু কি বলবো গাছ লাগানো ব্যাপারটা থাকছে যেমন ধরো এটি গাছ লাগানোর একটি প্রক্রিয়া এক ধরনের আজকাল তো আমাদের দেশে একটি সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে, এবার গাছ অস্থিত্তের জন্যও কিন্তু খুব দরকারি মানে ধরো আমাদের জীবনে বা এটা ধরো মঙ্গলের সঙ্গে গভীর ভাবে কিন্তু মানে আমাদের বৃক্ষরোপণ বা গাছ কিন্তু সময়ে জড়িয়ে আছে আবার গাছ, গাছ কিন্তু আমাদের কিন্তু সেরা বন্ধু এটাও কিন্তু দেখতে হবে। হুম হুম অবশ্যই গাছ আমাদের সেরা বন্ধু বা গাছ প্রকৃতির একটা সুন্দর আহ বন্ধুত্বের কাজ করে কারন গাছ শুধু আমাদের মানুষ সমাজের নয়, সমস্ত পৃথিবীর আহ পৃথিবীর সমস্ত জীবজন্তু দের সঙ্গেও একটা সম্পর্ক আছে কারন দেখা যেতে পারে গাছ যদি ধরো আমাদের, অরণ্য জঙ্গল গুলো সেই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক জীবজন্তু আছে যারা বসবাস করে হ্যাঁ তো সেই জীবজন্তুর যদি গাছ আমরা কেটে ফেলা হয় বা জঙ্গল গুলো পরিস্কার করা হয়, তাহলে ওই জীবজন্তু কিন্তু আসতে আসতে মারা যাবে বা তাদের কোনো অস্তিত্ব থাকবে না যেমন বিভিন্ন ধরনের ভাল্লুক বাঘ বা ধরে রাখো যে কাঠবিড়ালি বলো হ্যাঁ বিভিন্ন রকমের বন্য প্রানী গুলো যারা আছে, যারা বনেই থাকে বা বনে থাকতে ভালোবাসে তাদের কিন্তু আসতে আসতে অস্তিত্ব কমতে শুরু করবে তো আমাদের উচিৎ যে আরও এই সমস্ত আহ এই সমাজের জন্য বা বন্য প্রানী বলো বা আমাদের প্রানী সমাজের জন্য, সকলের জন্য কিন্তু একটা আহ বৃক্ষ রোপণ টা করা অবশ্যই দরকার আর সেটা উচিৎ আমাদের আহ মানে মানব সমাজের সেটা, সেই উদ্যোগ টা নেওয়া উচিৎ বা করাটা আমার মনে হয় উচিৎ। একদমই তাই গাছগুলো যেমন ধরো আমাদের আশ্রয়, খাদ্য, ফুল, ফল কাঠের বা আবার ধরো অক্সিজেনের মতো যে আহ একটা খুব গুরুত্ব পূর্ণ জিনিস আমাদেরকে সরবরাহ করে আবার ধরো কার্বন ডাই অক্সাইড, তা এছাড়াও ধরো বিষাক্ত জিনিস সব গ্যাস এগুলোও কিন্তু গাছ তার মধ্যে আহ পরিশোধ করে আমাদের সেটা পরিবেষের মধ্যে এ করে সঞ্চয় করে কিন্তু তার ফলে কী হচ্ছে আমরা কিন্তু,

বৃক্ষ অতিরিক্ত কাটার ফলে কিন্তু এইযে মাটি ক্ষয় বায়ু দূষণ বা বন্যার যে মতো ভয়াবহ যে প্রাকৃতিক দুর্যোগ গুলো কিন্তু এইগুলো কিন্তু আগের থেকে অতিরিক্ত পরিমান বেড়ে গেছে, হ্যাঁ তো আমার মতে,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেত আছেই তা মাঝে মাঝে দেখবে যে tsunami হচ্ছে মাঝে মাঝে দেখা গেলো যে প্রাকৃতিক দুর্যোগ গুলো হচ্ছে হ্যাঁ এই প্রাকৃতিক দুর্যোগ এর কারনে ওগুলো কিন্তু এক দিক থেকে দেখতে গেলে, আহ একে অপরের সঙ্গে জড়িত আছে আমাদের এই যে বৃক্ষ রোপণ বৃক্ষ রোপণের জন্য হয়তো উম গাছ কাটার জন্য হয়তো আহ পৃথিবী ে হয়তো আদ্রতার পরিমান কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বা আহ আমাদের, হচ্ছে গরমের পরিমান টা বেশি বেড়ে যাচ্ছে তার কারনে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে পৃথিবীর সন্তুলন মানে একটা বিস্তরত্ত সেটা হয়তো আহ এদিক ওদিক হয়ে যাচ্ছে এবার একটা সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে, তো তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আহ অনেক climate control টা মানে খারাপ হচ্ছে আমাদের তারপর air index যেটা কে বলছি আমরা মানে, যেটা যে বাতাসে আহ শুদ্ধ বাতাসের যেটা পরিমান সেই পরিমাণটা আরকি আসতে আসতে কমতে শুরু করছে বা গাছ না থাকার জন্য সেই জিনিসটা কিন্তু, মানুষের শুদ্ধ যে অক্সিজেনটা pure যেটা অক্সিজেন আমরা নেই সেই অক্সিজেনের পরিমাণটা কিন্তু আসতে আসতে বাতাসে আহ কিন্তু এটা হারিয়ে যাচ্ছে বা বাতাসের সঙ্গে সেটা, আহ খুব কম পরিমান পাওয়া যাচ্ছে তার ফলে হয়তো বিভিন্ন রোগ হয়তো আমাদের শরীরে মানুষ সমাজে হচ্ছে যে হ্যাঁ বুকে ব্যাথা বলতে,

একদমই তাই এবার ধরো কার্যকর হবে কিন্তু কি বলতো বিভিন্ন রকমভাবে কিন্তু বৃক্ষ আমাদের সহায়তা করছে তুমি একটু আগে বললে যে বন্য প্রানীরা যেমন ধরো, মানে বৃক্ষর ওপর যারা ধরো জঙ্গলের ওপর নির্ভর করছে তেমনি কিন্তু পাখি মানুষ গৃহপালিত পশুরাও কিন্তু নির্ভর করছে এবার ধরো আমাদের সকলের মানে পরিবেষগত ভারসাম্য বজায় রাখতে গেলে কিন্তু বেশি করে গাছ লাগাতে হবে। এবং ধরো বাড়ানো উচিৎ যে পরিমানে গাছ লাগানো হচ্ছে সে পরিমানে এর থেকে হয়তো বেশি পারলে গাছ লাগানো সত্যি খুব দরকার কারন গাছ লাগানো সম্পর্কে ধরো আমাদের সামাজিক যে বনায়ন করা উচিৎ, বা আমরা বৃক্ষরোপণ সম্পর্কে যে পুরো মানুষের মধ্যে সচেতনতা যে তৈরি করতে পারবো বা লোকজন কে যেখানে সেখানে খোলা জায়গা রয়েছে ত্র চারিপাশে গাছ লাগানোর জন্য পরামর্শ বা ধরো তাদেরকে বোঝালাম, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে কারন মানুষের সচেতনতাটা কিন্তু আরও বাড়াতে হবে যত ধরো বাড়বে ততো তারা বুঝতে পারবে যে এই বৃক্ষ রোপণ করার ফলে যে আমাদের যে আমাদ্রর সমাজের যেগুলো বা আমাদের জীবনের যেগুলো, নানারকম ভাবে অবদান রয়েছে তো সেগুলো সম্পর্কে তাদের অবগত করাতে হবে। হুম, হুম আচ্ছা ঠিক আছে চলো আজকে রাখি পরে আবার কোনো সময়ে কোথা হবে হ্যাঁ? আচ্ছা বেশ ঠিক আছে তুমি কোথাও কিছু কাজ করছিলে নাকি?

আচ্ছা বেশ।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

Hello পিন্টু বল মিস্টার কেমন আছিস ভাই? এই তো ভালো আছি বল তুই কেমন আছিস? তোর খবর টোবর পাই না phone টোন করিস না কি কি ব্যাপার কাজে ব্যস্ত না কি করছিস এখন আজ কাল? না রে ভাই কাজে কেন ব্যস্ত হবো বল আমার phone তো recharge শেষ হয়ে গেছে তার জন্য তোকে phone করতে পারছি না। তুই তো একবারও phone করিস না। ও আচ্ছা আচ্ছা তোর mobile এ recharge শেষ হয়ে গেছে আমি তো phone করলাম তুই তো phone করিসনি। যাই হোক কোনো ব্যাপার নয়।

এখন কি করবো এই যে সামনে আমার বোনের বিয়ে তো তার জন্য সব এ করছি ready করছি। ও আচ্ছা আচ্ছা তোর সামনে বোনের বিয়ে আছে কবে বিয়ে আছে? এই তো দু তারিখে বিয়ে দু তারিখে বিয়ে তারপর? উহ হ্যাঁ দু তারিখে বিয়ে হচ্ছে তাহলে কোন মাসের দু তারিখ? এই march মাসের

ও আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার যাই হোক খুব ভালো বিষয় নিয়ে

হ্যাঁ বল হ্যাঁ আমি বলছিলাম ওই যে তুই কোথায় আছিস এখন একটু হালকা আওয়াজ আসছে side থেকে মনে হচ্ছে হাওয়ার এরকম type এর হ্যাঁ আমি মাঠে এলাম বুঝলি তো এই সব কপি লাগিয়েছি তার জন্য খানিক মাঠে এলাম দেখতে। ছাগল পাগল সব আছে তো সব খেয়ে নিচ্ছে তার জন্য খানিক মাঠে এলাম আমি দেখতে আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। যাই হোক বিয়ে কত তারিখ বললি মানে কোন মাসের বললি? March মাসের দু তারিখ বললাম। ও বাহ খুব ভালো বিষয়। নিয়ে তাহলে বিয়েটা আহ কোথায় হচ্ছে আরকি?

হাসুন হাসুন হাসুন ও আচ্ছা আচ্ছা আচ্ছা খুব ভালো

উম ছেলেটা service করে না কি করে? হ্যাঁ company তে কাজ করে একটা। উম উম বা বা খুব ভালো কত কি salary কিংবা কিছু কিছু জানিস তুই এই বিষয়ে?

বোনের কাছে মানে তোদের কাছে আর কি, কি কি নিচ্ছে ওই মানে বিয়েটা যে হচ্ছে তা পুরো details টা একটু খুলে বলতো কি কি নিচ্ছে কিংবা কি করছে? হ্যাঁ ধরেনে আমাদের কাছ থেকে নিচ্ছে ধরেনে আশি হাজার টাকা নিচ্ছে আর

ও আচ্ছা আশি হাজার টাকা আর আর আর একটা মোটর সাইকেল হম বুঝতে পেরেছি মানে আশি হাজার টাকা সোনা আর একটা bike নিচ্ছে তাই তো? হ্যাঁ ওটাই। উম বুঝতে পেরেছি যাই হোক খুব ভালো বিষয় মানে বিয়েটা মানে যে করছে ওটা কি love marriage না এরকম দেখাশোনা করে?